ধান, গম, ডাল তারপর ভুট্টা বিভিন্ন ধরণের, তো এখন দেখা যাচ্ছে কি বেশি মানে বেশিরভাগ ক্ষেত গুলোতে যে যার মতো করে বসত বাড়ি করে নিচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকারক প্রভাব ফেলছে। এই যে কিছুদিন আগে আমি খবরে কাগজে দেখছিলাম যে খাদ্য সংস্থা থেকে নাকি এটা বলছে, এ মানে এই বছর আর কি দুই হাজার তেইশ সালে মানে এ দেশের খাদ্য সংকট পড়তে পারে, কারণ আমরা যে পরিমানে জনগণ আছি, সেই তুলনায় আমাদের মানে কৃষি উৎপাদনটা খুব কম হচ্ছে। হ্যাঁ, সেটাই এটা অবশ্যই আমাদের আহ উৎপাদনের ক্ষেত্রে ত্যাগী দিতে হবে, আর তার জন্য সবথেকে বড়ো প্রয়োজন হলো আমাদের কৃষি শিক্ষা গ্রহণ করা আমরা সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে কৃষিতে উন্নয়ন করতে পারি।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

কারণ দেখা যায় আমরা যদি মানে এই যে কৃষি চাষ সম্পর্কে সঠিক তথ্য না জানি সেইক্ষেত্রে দেখা যায় মানে ফসল ঠিকমতো মানে উৎপাদন করা যায় না আর কি। যেমন আমাদের দেশে একটা মানে দোঁয়াশ মাটি এটাকে বলা হয় ফসল উৎপাদনের আদর্শ মাটি কিন্তু যদি এই শিক্ষাটা সবার মানে না জানা থাকে, তাহলে দেখা যাবে যেকোনো পর্যাপ্ত মাটিতেই মানুষ মানে ফসল চাষ করছে।

সেখানে আহ বলো বলো? তো আমার মনে হয় যে যদি আপনি আপনার বোনকে হম এই যে কৃষি নিতে দেন তাহলে আর কি ও নিজেও সতর্ক হলো, বা আপনার আব্বা আম্মা বা চাচা চাচী যারাই থাকুক কৃষি তো তাদেরকেও সতর্ক করতে পারবে। সেটাই তুমি অনেক ভালো বলেছো, কারণ বর্তমানে আমাদের বেঁচে থাকতে হলে সঠিকভাবে খাদ্য উৎপাদন করাই জরুরি কারণ খাদ্য ছাড়াও কোনোকিছুই সম্ভব নয়। হ্যাঁ, মানুষের যত বড়োই বাড়ি গাড়ি থাকুক আর মানে যাই থাকুক যে যদি খাদ্যই না থাকে তাহলে টাকা-পয়সা, বাড়ি, গাড়ি দিয়ে তো এগুলো আর মানুষের কোনো কিছুই হবে না তাই না? এই জন্য যদি আমরা

মানে মানুষের অনেক চাহিদা স্বপ্নে এখন দেখা যায় যে মানে এই যে চাষবাস করে মানুষ কিন্তু অনেক উন্নতির দিকে পৌঁছাইসে। হ্যাঁ, সেটা তো অবশ্যই কেন তোমার কি মনে নেই যে আমাদের পাশের গ্রামের হ্যাঁ, রহিম মিঞার ছেলে রাশীদ সে মাছ উৎপাদন করে হ্যাঁ সে অনেক অনেক অর্থের মালিক হয়েছে।

হ্যাঁ, হ্যাঁ ওই যে রাশীদ ভাইয়া তাই না?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 সেদিকে খেয়াল রাখছে তখন তো আমি খুব বেশি বড়ো ছিলাম না একটু ছোট ছিলাম সেইজন্যে খেয়াল নেই, মানে একটা জিনিস দেখছিলাম যখন সে মানে এই যে পড়াশোনার পাশাপাশি নাচের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 হ্যাঁ, পাশাপাশি শুধু মাছ না মাছের পাশাপাশি আমরা কিন্তু হাঁস চাষ করতে পারি, হ্যাঁ তারপরে যেমন রয়েছে কোয়েল পাখি হ্যাঁ। এগুলো সবগুলোই কিন্তু চাষাবাদ করা যায়, এই যে দেখা যায় যে যদি বাড়ির যে যারা কর্তা থাকে তারা যদি ধরেন বাহিরে কাজ করলো, আর মহিলারা যদি ঘরে হাঁস মুরগি পালালো তারপর কবুতর বা মুরগির একটা খামার, তাহলে দেখা যায় কি যে ঘরের মানে যে কর্তী সেও মানে পরিবারের সহযোগিতা করতে পারতাছে, আর কর্তা তো বাইরে কাজ করছেনই।

আগ্রহ হইছে, যার কারণে ও নিজে aunty কে help করতেছে, বা আপনাকে একটা পরামর্শ দিতে চায়, আর uncle তো বোঝে না। হ্যাঁ, আমিও চাচ্ছি ওকে science এই ভর্তি করালে optional subject হিসাবে কৃষি শিক্ষাটা নেবো কারণ কৃষিতে আসলে উন্নয়ন করা উচিত এতে দেশের উন্নয়ন নিজের উন্নয়ন, নিজে স্বাবলম্বী হওয়া যায়।

সবথেকে বড়ো কথা কি এখন এই যে যেহেতু মানে খাদ্য সংস্থা থেকে উহ মানে ধারণা দেওয়া হয়েছে, এ বছর অর্থ সংকটে পড়তে পারে তাই মানে আমাদের সকলের উচিত যে কমবেশি মানে কৃষির প্রতি আগ্রহ হওয়া কেননা এখন দেখা যায় কি young generation এর যে ছেলেগুলো মানে ছেলেমেয়ে গুলা থাকে, ওরা কি মনে করে চাষবাস মানে এটা খারাপ জিনিস বা মানে এটা একটা মানে smartness এর মধ্যে পরে না but দেখা যায় চাষবাসের কারণেই কিন্তু আমাদের দেশের অনেক উন্নতি হচ্ছে। হম

তো uncle এর ক্ষেতে এবার ধান কেমন হয়েছে? হ্যাঁ, ধান আলহামদুল্লিয়া ভালো হয়েছে হ্যাঁ, কারণ আমাদের তো জানোই যে অনেক জমি আমরা প্রথমেই সঠিকভাবে ভালো ধান পেতাম না আহ আমাদের অনেক ধান নষ্ট হয়ে যেত। তো পরবর্তীতে আমরা কৃষিকর্ম করতাম চাষ থেকে,

আমাদের যেরকম মানে জমির পরিস্থিতি তো উনি আমাদের এই ধানটা চাষ করার উদ্যোগ নিতে বলেন, আমরা এই ধানটা চাষ করি ওনার কথা মতো বিভিন্ন ধরণের উনি অবশ্য তাতে medicine দিতে বলেন।

যাক আলহামদুল্লিয়া ভালো তো আর একটা জিনিস uncle কে খেয়াল রাখতে বলবেন মাটির উর্বরতা সম্পর্কে, যেমন দেখা যায় সব মাটিতে কিন্তু সব মানে ধানের ভালো ফলন হয় না। হম হম সেটাই

দেখা যায় এ গুলো এ করলে আপনারা বিক্রির পাশাপাশি নিজেদের ঘরেও ইয়া করতে পারবেন, ব্যবহার করতে পারবেন।

আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে মানে আমি নিজে জানি but অন্যকে জানাচ্ছি না আবার নিজে জেনে ওটা করছি না, but অন্যকে জ্ঞান দিচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকম করলে হবে না।

হ্যাঁ, তুমি ঠিক বলেছো তাই এর জন্য আমাদের কিছু শিক্ষা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। হম আর মানে আমার কাছে কৃষি ব্যাপারটা সবথেকে বেশি ভালো লাগে, মানে কোন ব্যাপারটা পণ্য উৎপাদন করা যায়, পাশাপাশি নিজের জীবনের মানে কিছু ছোট ছোট স্বপ্ন দেখা যায় যে মাধ্যমে পূরণ করা যায়, যেমন ধরেন আমি যদি বাড়ির পাশাপাশি সবজি লাগলাম হম তারপরে হাঁস মুরগি পাললাম তো দেখা যায় যে মাস শেষে অল্প কিছু টাকা আসলো ঘরে, সেটা দিয়ে আমি নিজের যে ছোট ছোট শখগুলো পূরণ করতে পারছি but ওটার জন্য তো আমার কারো কাছে হাত পাততে হচ্ছে না।

একটা জিনিস লক্ষ্য করেছো কি? যে আমরা যখন আমাদের আহ পাশাপাশি আশেপাশে যে পরে থাকা জমি গুলোতে আমরা বিভিন্ন ধরণের শাক সবজি আহ উৎপাদন করি।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 দুই দিক থেকে স্বাবলম্বী হচ্ছি হ্যাঁ এক আমাদের নিজেদের অর্থ কোনো খরচ করে মানে লাগতেছে না আর দ্বিতীয়ত আমরা শাকসবজি বিক্রি করে অর্থ উৎপাদন করতে পারতাছি। এবং অর্থ অর্জন করতে পারতাছি তাই না? হ্যাঁ, কিন্তু এইসব আমরা কখন করতে পারবো? যখন এ সম্মন্ধে আমাদের নিজেদের ধারণা থাকবে, তো ধারণা থাকতে হলে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই শিখতে হবে বা আমার মতে প্রত্যেক ঘরের একজনের অন্তত একজনের কৃষি সম্পর্কে ধারণা থাকা উচিত দেখা যাবে যে একজনের কৃষি সম্মন্ধে ধারণা আছে বেজায়, বাকি দশজন বা পাঁচজন ঘরে জানতে পারতেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ এটা একদম তুমি right কথা বলেছো, তোমার কথা শুনে আমার বিশ্বাস করো চোখ খুলে গিয়েছে, আমি আমার বোনকে science থেকেই পড়াবো, কিন্তু science থেকে পড়ালেও optional subject হিসাবে আমি ওকে কৃষি নিয়ে দেবো। আমাদেরকে পাশাপাশি দশজনকেও help করতে পারে। হ্যাঁ, আর ও যদি কৃষি শিক্ষাটা ভালোভাবে আয়ত্ত করতে পারে, তাহলে ওকে কৃষি বিশ্ববিদ্যালয়ে পরে ভর্তি করিয়ে দিবেন যদি আর কি ভালোভাবে এখন পড়াশোনা কয়েকদিনে ভালো একটা result করে। আপনি অনেক ভালো কথা বলেছেন তো যাই হোক আপনার সাথে অনেক কথা হলো আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর পরামর্শ আমাকে দেওয়ার জন্য হ্যাঁ। আমিও আপনার কাছ থেকে অনেককিছু জানতে পারলাম বা নতুন মানে যেটা আর কি জানতাম না নতুন করে শিখলাম, তো আপনাকে অনেকটা ধন্যবাদ আর আমাদের বাসায় আপনার বোনকে নিয়ে আসবেন, ঠিক আছে? অবশ্যই আসবো, অবশ্যই অবশ্যই তাহলে ভালো থাকেন, দোয়া রাখেন,

ওলাইকুম আসলাম।

তুই আগে আস্তে কথা বল আহ কি খবর তোর? এই খবর, এই তো তুই বললি তুই অফিস যাচ্ছি অফিস থেকে ফিরছিস আবার তুই বলছিস কি খবর, তো কী মাঝে মাঝে speed personality হয়ে যাচ্ছে নাকি? অফিস থেকে ফিরছি সে তো আমি আগের বার বলেছিলাম যখন তুই ফোন করেছিলিস যত বার আমি ফোন করবো যত বার আমি ফোন করবো তোর কি personality বদলে বদলে যাবে নাকি? ভাই তুই বোঝ সেইটা তো চলে গেলো তো সেইটা তো আর নেই, আমি তো এখন অন্য

অন্য সময় আছে এটা কী সময়?

ঘুমোবার সময় আচ্ছা তখন কী সময় ছিলো?

অফিস থেকে ফেরার সময় অফিস থেকে ফেরার সময়

এখন ভাই বিছানায় শুয়ে আছি আরে ধ্যার আজ কাল কি করছিস? আজ কাল?

চাকরি খুঁজছিস? হ্যাঁ। ও এখনো চাকরি পাসনি, না। তখন পেয়ে গিয়েছিলি আচ্ছা, কি চাকরি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 দেখছি কোথায় কি চাকরি আছে না আছে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 বোঝার এটা চেষ্টা করি মানে তুই তো আমাকে অনেক দিন ধরেই যা বলছিস আমি তো আমি মনে করে উঠতে পারছি না তুই কে

তুই আবার বলছিস কি তুই আমায় অনেক দিন ধরেই চিনিস, চিনিস তো আমায় এটা বল মানে আমার মধ্যে অসুবিধা টা কি আছে? যে সবাই আমাকে এরকম ভাবে মানে এরকম করে আমার সাথে ব্যাপারটা কিছুই না তোর problem টা হচ্ছে এটাই যে তোকে দেখলে মনে মনে হয়

হ্যাঁ রে হম

মনে হয় যেন কিছু একটা এর মাথায় চলছে এ একটু খানি হম গোছের ছেলে কি

মানে কিছু একটা উল্টোপাল্টা হ্যাঁ হ্যাঁ মানে একটা কিছু মাথায় কিছু একটা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

দেখ এইটাই তো হচ্ছে দুনিয়ার ব্যাপার আমাদের দুনিয়া এরকমই কোনো আমাদের কোনো গুরুত্ব নেই আমাদের কাজের কোনো গুরুত্ব নেই, আজকে তুই কারোর সঙ্গে ঠিক আছিস কাজ করে দিচ্ছিস তো খুব ভালো কালকে যখন তুই পারবি না তখন তোকে আর কেউ জিজ্ঞাসাও করবে না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

আচ্ছা তুই কে বলছিস এবার বল তো ভাই অনেক্ষণ ধরেই তো তুই তুই বলছিস এই ওই এত জ্ঞান দিচ্ছিস দেখ আমি কে তা important না আমি যে কথা গুলো বলছি সেটা important সেগুলো তো ভালো কথা বলছি।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

কিন্তু আমি কার সাথে কথা বলছি এটা একবার জানবো না? এটাই তো তুই যখন আমি ফোনটা রাখবো তখন তোর মনে হবে যেন আমি একটা ভালো মানুষের সঙ্গে কথা বললাম ব্যাস এটাই তো important আমাদের জীবনে আর কি চাই আমি তুই আমায় চিনিস আমি এটা বুঝতে পারছি

আমাদের বন্ধুত্ব কোনো দিন কোনো দিন ভালো ছিলো সেটাও বুঝতে পেরেছি হম এই দেখ তুই অনর্গল আমার সঙ্গে কথা বলেই যাচ্ছিস যাচ্ছিস, কোনো কিন্তু hesitation নেই তোর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

মন খোলা একটা মানুষ, খোলাও বলতে পারিস

ওই ওই আরকি মানে আমি যেমন সবাই কে নিজের সব কথাই বল দিই, তাতে আমার কোনো অসুবিধা হয় না যা~ যাকে পাই আমি নিজের সব বলে দিই তাকে, তার থেকে কিছু গুলো solution ও পেয়ে যাই

হ্যাঁ তো তাই এই সব বলেছি, তুমি এটা ভেবো না তোমার সাথে এতো কথা বলছি বলে তোমাকে নিজের খুবই নিজের আপন ভাবছি, এটা ভাবায় ভুল করো না মানে এটা ভাববার কোনো কারণ নেই যে তোমার আর আমার কোনো হৃদ্যতা আছে

ধুর আবার এই ফালতু কথা প্রত্যয় আমি কি করে বলবো প্রত্যয় মানে কি উফ তো আমি কিন্তু এবার তুমি বলোতো তুমি কে বলছো বাবা? সে সব ছাড়ো আগে বলো তুমি FIFA টা দেখলে কিনা এ বছরে যেটা হলো হ্যাঁ

বাজে লাগলো? তুমি কি FIFA দেখো?

প্রতি বছর দেখি। এখানেই তো প্রমান হয়ে গেলো যে প্রতি বছর FIFA হয় না। তুমি প্রতি বছর দেখো FIFA? কে বলছে প্রতি বছর FIFA হয় না। প্রতি বছর আমার এই টালিগঞ্জ পাড়ায় এই কি বলে তোমার কালী মন্দিরের ওটা কে FIFA নয় ওটা কে টিফা বলে টিফা।

কিছু টিফা না ওরা বলে আমরা ফিফা খেলছি

সন্টুর দোল খেলে। ওরা FIFA তা হচ্ছে মোবাইলে খেলে, এটা হচ্ছে মাঠে খেলা। পুরো ওই এই যে অশোক নগর পার্ক টা আছে তো, অশোক নগর পার্কে পুরো ওরা, গোল পোস্ট লাগায় লাইট লাগায় তাদের নিজেদের audience আছে ওরা ঐখানে দুটো team করে team করে অনেক গুলো team থাকে করে পুরো এক তুমি বোধয় গুলিয়ে ফেলছো তোমরা তুমি বোধয়

না না তুমি বোধ হয় গুলিয়ে ফেলছো ফুটবল আর FIFA আলাদা ওই যেটা ওরা ডাকে আর খেলে ওটাকে ফুটবল বলে আর FIFA হচ্ছে আলাদা না না ওরা ওই সিরিজ ওরা কি আমরা FIFA খেলছি ওরা বলে আমাকে সন্টু নিজের মুখে বলেছে যে ওই ওই team এর টালিগঞ্জ team এর যে captain

তো ওদের tournament এর নাম হয়তো FIFA এই খানে আমাদের যে আহ কি বলে পার্টি অফিস পার্টি অফিসে সন্টু সন্টু কাজ করে, আর তার সাথে সাথে এই সব ও করে খেলাধুলো ও করে

ওরা বলে কি আমরা FIFA খেলি আমি প্রত্যেক বছর দেখতে যাই আর সবাই কে বলি FIFA দেখতে দেখে এসেছি আমি আচ্ছা ওই টাই তোমার জন্য FIFA আমার জন্য মানে কি সারা সংসার সারা দুনিয়ার জন্য ওই টাই FIFA

FIFA কথা বলতে থাকে আমি তখন সাথে এই টাই বলি যে না পুরো গোটা দুনিয়াটার জন্য ওটা FIFA নয় গোটা দুনিয়াটার জন্য FIFA টা আলাদা তোমার জন্য FIFA টা ওটাই, হ্যাঁ তুমি আরকি জানলে? তাহলে হ্যাঁ মানে আর কি FIFA আছে?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 টালিগঞ্জ একটা আরে তো এখানেও সব যাবতীয় দেশ খেলে।

সন্টু নিজে রোনাল্ডোর রোনাল্ডো আহ বলে একটা t-shirt পরে রোনাল্ডো কী?

রোনাল্ডো রোনাল্ডো বলছো ওটা সন্টুর nickname তুমি গুলিয়ে ফেলছো দেখো একটা আমাদের imaginary জগৎ হয় বিপ্লব ওই যে মেসি মেসি মেসি মেসি শুনেছি, ওটা ওটা আসলে বিপ্লব, বিপ্লব মেসি nickname রেখে খেলে Nickname না একজনের নাম হচ্ছে মেসি, আসল নাম ভালো নাম আরে ওর নাম বিপ্লব না না না ও বিপ্লব হতে পারে কিন্তু আমি যে কথাটা বল বিপ্লব কেই বিপ্লব কেই সারা সংসার মেসি বলে জানে, তুমি কিছুই যেন না নাকি? কে ফোন করেছে নাম টা বলতো বাবা কে ফোন, তোমার নাম নাম টা কি তোমার? শোনো আমি তোমায় বোঝাচ্ছি। এবার বোঝার চেষ্টা করো। ব্যাপার টা হচ্ছে টালিগঞ্জে একটা পাড়া ঠিক আছে, এই পাড়া টা হচ্ছে একটা শহরের পাড়া। শহর তার নাম কলকাতা। সেই শহর টা হচ্ছে একটা state এ যার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ।